এ- সাজানো রয়েছে গাঁদা ফুল দিয়ে ।

এইটা ছেলে দেখা যাচ্ছে যা যে ছবি তুলছে।

অনেক রকমের ওষুধ পায় যায়।

এর এ. টি.এম. এটা চব্বিশ ঘণ্টাই খলা থাকে--

মাঠ টির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা।

গের টির উপরে কিছু একটি লেখা রয়েছে--

এখানে-এ এ এখানে লেখা আছে এইটি একটি বাড়ির--

মাঠের চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছ--

এখানে দুটি দোকান রয়েছে। দোকান দুটি-ই দোকান দুটির এ নাম না কি যেন কিসের দোকান বোঝা যাচ্ছে না এ দুটি --

দোকানের নাম লেখা রয়েছে। দোকানের চাল গুলোও টিনের চাল । দোকানটি দো-তালা । দোকানের সামনে বড়ো দেখে একটি--

এটি একটি শোরুম এখানে এইখানে ছেলে-এ মেয়ে-এ--